দুইটি ছাগল দেখা যাচ্ছে।

পাশে একটি বাগান দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি শুকটি মাছের পেকেট দেখা যাচ্ছে।

দুইটি জার দেখতে পাচ্ছি খয়রি রঙ্গের ।

সামনে একটি টেবিল দেখা যাচ্ছে।

কয়েকটি পিলার্ল দেখা যাচ্ছে।

একটি কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছি।

কয়েকজন লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।

ধানক্ষেতগুলি খুব সুন্দর দেখা যাচ্ছে।

একটি সাদা কালারের পিলার দেখা যাচ্ছে।

কয়েকজন ছেলে সেখানে জিম করতেছে।

এখানে তিনটি দোকান দেখতে পাচ্ছি।

সামনে অনেকগুলি মাটি পড়ে আছে।

এখানে একটি মোবাইল দোকান দেখা যাচ্ছে।

কয়েকজন লোক দোকান নিয়ে বসে আছে।

একটি বাড়ি পিছনে দেখা যাচ্ছে।